ও গাড়ির guard তে বসছিল phone করছে দেখে ও ইচ্ছা করে phone টা silent করে কি করে রাখি

phone করছে দেখেও phone টাকে দেখে silent করে কিভাবে রাখিস phone করছে দেখেও phone টা silent করে মানে যখন বার বার phone করলছিলাম phone টা দেখলি phone করছি দেখে silent করে রেখে দিলি

এবার ও follow করতে দেখে আমাকে আমি বললাম আমি ছিলাম ওখানটাতে তো সেই কারণে আর ফোন টা তুলিনি দেখে তো silent করে রেখে দিয়েছিলিস তার আগে থেকে silent ছিল পুরো silent ছিল

আমি অনেক্ষন থেকে দেখছিলাম

সকম না শুধু রকম টাই অনেক্ষন থেকে দেখছিলাম

মানে আধঘন্টার মতো ছিলাম

ঐদিকটাই করা ছিল কাওকেই দেখে চিনতো

খালি ওই দুটোকে লক্ষ্য রেখেছে

হম ওর মালো খেয়ে দিয়ে লক্ষ্য রাখছে আমি দেখেছি আমি ওর মায়ের পাশেই ছিলাম ওর মায়ের পশে আর দুজন না তিনজন বোধয় ছিল তারপরে আমরা অনিমেষের মা র সম্রাটের মা ছিল তার পাশেই আমি দাঁড়িয়ে ছিলাম প্রথমে গিয়েই ওর মায়ের পেছনেই আমি দাঁড়িয়তে ছিলাম বোধয় তার পরে অনিমেষের মা আর সম্রাটের মা গল্প করছিলো গিয়ে দুজনার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের গল্প শুনবো তার আগে তো মনেহচ্ছিলো দাদা বাড়ি থেকে চলে গেলো

উহ তার আগে তো ওর দাদা বাড়ি থেকে চলে গেলো আমি যখন যাচ্ছিলাম মানে বীর চলে গেলো তারপরে সিয়ালদাও আবার এসছিল সেটা আমি আর দেখিনি আমি যখন দেখলাম তখন উম দেখলাম ঐদিকে যাচ্ছে সঙ্গে আরেকটা কে ছিল হিয়া ছিল উম হিয়ারা কি মৌ পেয়েছে একবারে যে ওরকমই আহ জামাইবাবু এইগুলো কিসব আজেবাজে status দিচ্ছে দেখ তো তুই ওদেরকে hide করে দিতে পারিস অরে hide তো করাই আছে মানু মণ্ডল আহ তারপরে দিয়া মন্ডল তারপরে আহ শিউলি মন্ডল এরকে উহ hide এই করা আছে তাহলে hide করা থাকলে ওরা দেখছে কি করে

আবার reels এউ ছেড়ে দিলি হ্যাঁ ওই reels টাতেই ওরা দেখেছে তুই যেগুলো status দিচ্ছিস ওগুলো reels এত্ত ছারছিস না হ্যাঁ ছেড়েছিলাম কদিন কদিন না একদিন না দুদিন তো দেখলাম অনেকগুলোই ছেড়েছিলি হম হম হম অনেকগুলোই ভিডিও ছেড়েছিলি বিক্রমদাকে তোমার number টা পাঠাতে হবে শুধু নামটা আমার থাকবে কেন

আমার number দিয়ে কি হবে কে আবার phone করবে কিছু ছেলে

তোমায় কিছু ছেলে ছেলেরা phone করবে check করবে

আমার number যাবে না যাবে ও তোমার number টাই অরে সেটাই বলছি যার সাথে কথা বলবে তার number টা দিতে হবে হ্যাঁ তার number টা মিনিটটা আর হচ্ছে ইয়ে

গোপন গল্প

এখন রাতে যেন আগুনের মতো তাপ বইছে ঘাসেতে ঘাসগুলো নীচেতে দেখা যাচ্ছে ঘাসগুলো দিয়ে লেবেলে রোদ টা পড়েছে হচ্ছে আগুনের যে হালকা তাপ থাকে

কিন্তু পরশুদিন কে অতটা ঠান্ডা ছিলোনা আর কালকের টা ঠিক জানিনা মাংসটা তাহলে ভাগ্যে ছিলই সামনে রবিবার এনে দিবি তাড়াতাড়ি পয়সা পাই তারপর তো আমার কাছে আছে এনে দিবি উম থাক কি থাক ও আমি এনেদেব তখন টাকা পেলে তা আমার কাছে আছে বলছি তো

সকালবেলা খেয়ে আমাকে আহ কুঁড়িটাকে দিয়ে গেছে মানে ও আরকি কুঁড়িটাকে দিয়ে যাচ্ছে যে ডিম্ এনে রাখবি তো ডিম্ এনে রাখতে হবে আমাগে গো কুড়ি টাকা দিয়ে যাচ্ছে তিনটা ডিম্ এনে রাখতে হবে মায়ের আমার আর ওর ঠিকাছে আমি পারবোনা বলছে ঘরে থাকবি তুই দিয়ে এনে রাখতে পারবিনা আমি না

সাড়েনটা আগে নোটা কুড়িতে হম তো তারপরে আহ আমি আবার ঘুম থেকে উঠে টাকাটা দেখছি মধ্যে দেখছি টাকা নেই আর কিছু বলিনি আহ মানে মাদু কে জিজ্ঞেস করিনি আমি বাইরে বাইরে দিয়ে চলে গেলাম মা দেখি কি রান্না করছে আর মানে রান্না ঘরের দিকে চোখটা গেলো আমি মাথা গুঁজে ছিল বাইরে বেরিয়ে গেছি নিজেই টাকাটা দিয়ে আবার নিয়ে নিয়েছে ঠিকাছে দিয়েতো নেওয়ার কথা ও আমাকে বলে গেলো ফ্রিজেরমাথায় টাকা রেখে যাচ্ছি হয়তো মাএই গিয়ে হয়তো এনেছে দেখা যাবে হয়তো তুই আনবিনা বলতে কালকে রাত্রীরে কালকে রাত্রীরে কিছুক্ষন আধঘন্টার মতো কাঁদলো শেষে আমি একটু কাঠি করছিলাম মানে story গুলো বেশ ভালোই ছিল আহ বলছে কেন মানে কি story আহ screenshot গুলো দেখালুম দেখতে ও তুই screenshot তুলে রেখে দিয়েছিস আমাকে দেখবি বলে blackmail করবি বলে আমি বললুম blackmail করার কি আছে তুই আমার story নিয়ে তুই যদি আমাকে বলতে পারিস তো আমি কি কেন বলতে পারিনি তুই একটা গালাগাল দিলিনা

তুই একটা গালাগাল দিলিনা

ওই যেটা story তে দেওয়া ছিল ওটা হ্যাঁ গালাগাল দেওয়া তো বারণ মানে মানে বিক্রমদা তো এইযে voice record টা পাঠিয়েছিলি তোকে তো বলছে কোনো গালাগাল না থাকে আর কোনো ইংলিশ ওয়ার্ড না থাকে

অরে ওই voice script শুনিসনি আমাকে তো অত করে শুনতে বলেছিলি

যাহ সালা

গালাগাল যেন না থাকে এটা বলেছিলাম শুনেছিলাম

উম ও বাদ দেও ওই করেনেব যদি reject হয় cancel হয় তো আর করে নেবো সাইট মিনিট reject হলে পুরোটাই হবে না শুধু কুঁড়িমিনিট টা হবে

এই কুঁড়িমিনিট এর মধ্যে বলিছিলিস আগে তো বলিসনি পুরোটাই আহ এটাতো কুড়ি কুড়ি করে পুরোটাই জোক হবে না

তো ঐযে আমি তো একেবারে লিখে পাঠাবো পুরো ফুল মিনিটটাই লিখে পাঠাবো আমি কি এখানে খাপছাড়া খাপছাড়া করে লিখে পাঠাবো কোনটা কুড়ি কোনটা একুশ এরম করে পাঠাবো আমি তো পুরোটাই লিখে পাঠাবো একসাথে জোতমিনিট হয়েছে সব মিলিয়ে

না তুই কি ওকে ভয় পাসনাকি যে ওর থেকে লুকাবি ভয়পাওয়ার কি আছে ভয় টয় কিছু নেই বোচা আমাকে বলছে যে রসা জেনে গেছে এরকম আহ ধরেরাখ আমি আগে পুরো sure যতক্ষণ না হবো ততক্ষন বেচার কথা জিজ্ঞেস করবো তা ও কেন বললো যে জেনে গেছে

ও কেন বললো যে জেনে গেছে সেটা আমি কি করে জানবো ও কেন বলেছে জেনেগেছে ওকে নাকি মদ খেতে খেতে নাকি বলেছে সুমিত যেটা করছে ভুল করছে এইসব ওকে নাকি বলেছে আমি আগে sure হয় তারপর ও হয়তো মদের খেয়ালে ভুলভাল শুনেছে এখন ওকি আমায় কিছু বললে ওকি ছাড় পাবেনাকি নাকি তো ও যেটা করছে যেটা করেছে সেটা কি ও ঠিক কাজ করেছে নাকি আমি যদি ওকে বলি

মানে ও যেটা এখনো যেটা করে আছে সেটা ঠিক কাজ করছে উম সন্দীপকে দেখে কার্তিক ভেবে দৌড় মারছে কি করেছে সন্দীপকে দেখে কার্তিক ভেবে দৌড় মারছে তোমাদের কালীপূজার সময়

তুই কিন্তু FB থেকে কথা বলছিস শ রসের কথা বলছি দিয়েজিত বলছে এখনই বিয়ে করতে উহ ওই এখন মদের নেশা ওর কাটেনা আমি জানি আর ওর কথা এখন শুনবনা আমি এইসব কথা কিচ্ছু কারণ আমি ঐজন্যে ওকে বললাম দেখ আমাদের এইযে তুই বুদ্ধিটা দিচ্ছিস তুই যেটা ওকেও phone এ যেটা বলেছিস মানে ওটা ভুল আমার সময় লাগবে কারণ ও যদি কালকে আমাকে এই কথাটা বলতে পারে রাত্রে আমি শোয়ার পরে যে তুই status টা দেওয়ার পরথেকে চোখে তুই আমার

আমার এখন আঠেরো বছর হয়নি আমার বাবা বল আমাকে নিয়ে আস্তে পারবে

আমার এখন আঠেরো বছর হয়নি হ্যাঁ

তো আমার ও তো এখনো আঠেরোবছর হয়নি আমার বাপ্ মাও তো চাইলে নিয়ে চলে আস্তে পারবে

আঠেরো বছর নাহলে আমার কোনো কথা শুনবে

কিন্তু মিনিষার কোথায় শুনেছিলো না মিনিষার ব্যাপারে বেলা

মনিষার তার বাপ্ মা কিছু বলেনা ওরা নিয়ে আসার চেষ্টা করেছিল সে আস্তে চাইনা সেইজন্যে পাড়ার ছেলেরা ওর দিকে support এ ছিল সেই জন্য আন্তে পারেনি তার পরে তার পরের বার যখন বিয়ে করলো পাড়ার ছেলেরা support ছিল সেইজন্যে নিয়ে চলে আস্তে পেরেছে direct হিসেবে আছে ওর তখন বয়স কত ছিল

হম যে রোমাকে

উম